দুটো ম্যাকাও পেছনে আরো আরো মনে হয় ম্যাকাও আছে। তো এই জায়গাটাত ম্যাকাও পাখি দেখতে এমনি খুব সুন্দর খুব ভালো লাগছে পাখিটা দেখে।

এটা মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। সামনে একটা চেয়ার পেয়ার ভর্তি সামনে একটা গনেশ-এর ছবি.ওপর গ অনেক লাইট জ্বলছে।

পিছনে একটা মাঠ আছে মাঠের মধ্যে হয়ত ফুট বল টুট বল খেলা হয়

খুব ভালো লাগছে সাইকেলে চড়ে হয়তো সবাই আসছে এখানে ।

এটা হয়তো কোনো প্রোমোটার ফোমোটার দাঁড়িয়ে আছে সাইড -এ ইট ফিট পড়ে ফটো তুলছে জায়গার খুব ভালো লাগছে জায়গাটা দেখে। এখানে একটা থামস আপ -এর বোতল রাখা পাশে হাতে একটা হাতে একটা কাগজ নিয়ে --